ফুড মার্কেট যেখানে আমরা বিভিন্ন ধরণের ফল দেখতে পাচ্ছি। সেই ফলগুলো মনে হয় কমলালেবু আঙ্গুর যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী।

যখন বাড়ির খাবার থেকে একটু মনে হয় ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত তখনও আমরা তাইনা। এখানে গিয়েও মজা মস্তি করা হয়।

এটা হলো একটি জলবাহী যান। যার নাম স্টিমার । স্টিমার এ চড়তে আমরা অনেকেই পছন্দ করি। স্টিমার এ করে নদীর একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পারাপার করা হয় |

এখানে একটা অফিস এর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণত অফিস সময় দশটা থেকে ছটা বা সাতটা পর্যন্ত হয়। এই দেশগুলোতে কাজ করে বহু মানুষ। যারা নিজেদের পেট চালানোর জন্য দৈনন্দিন দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে।

বড়ো বড়ো বিসনেসম্যান দেরই সাধারণত এই ব্যাঙ্ক এ একাউন্ট দেখতে পাওয়া যায়। এই ব্যাঙ্ক লোন বা অন্যান্য সুবিধাতো বাকি ব্যাঙ্ক এর থেকে হয়তো কিছুটা এগিয়ে।

ঠিক তার পাশেই রয়েছে ডন বসকো স্কুল . এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান পার্কসার্কাস -এ খুব প্রসিদ্ধ। যার জন্য এখানে বহু দূর থেকে বাচ্চারা আসে তাদের শিক্ষা লাভের জন্য।

এই প্রাণীটি যেটা এই ছবিতে দেখা যাচ্ছে তা আজ প্রায় বিলুপ্তির পথে। খুব কম প্রায় তিন থেকে চারটি হয়তো ভারতবর্ষে সংরক্ষণ করা হচ্ছে।

এটা একটি কোনো মল -এর ভিতরকার ছবি। যেই মল -এ আমরা সবাই-ই যাই আনন্দ করার জন্য। যার মধ্যে রয়েছে মোবাইল এর শোরুম থেকে শুরু করে--

এটা হলো আমাদের হাওড়া ব্রীজ -এর ছবি।

তাদের কার্য কারিতার নিপুণতা হয়তো আর অক্ষরে ব্যাখ্যা করার মতো নেই। যার ওপর নীচে দিয়ে বিভিন্ন যানবাহন পরিবহন চলেছে এবং খুব ভরসার সহিত যেটা ভাঙবে না।

এটা হলো কোনো একটা রেল স্টেশন -এর ছবি। যার মধ্যে দেখা যাচ্ছে বহু মানুষ একদিক থেকে আর একদিক পরিবহন করে চলেছে।